উপরোক্ত চিত্রটি একটি বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে চিত্র যা --

এরূপ এক মনোরম প্রাকৃতিক পরিবেশ যে কোন পাহাড় প্রেমী প্রকৃতি প্রেমীর জন্য স্বপ্ন স্বরূ--

উপরুক্ত চিত্রটি একটি ক্লাসরুম এর মধ্যেকার চিত্র যেখানে শিক্ষক অথবা শিক্ষিকা মহাশয় শিক্ষা দান করছেন ।

উপরোক্ত চিত্রটি একটি রেস্টুরেন্ট -র অন্দরমহল অথবা ভোজন স্থলের চিত্র যেখানে জনসাধারণের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তার জন্য অত্যন্ত সুন্দর মাধ্যম করা হয়েছে।